বাড়িটি খুবই-- বড় একটি বাড়ি তৈরি করা হবে অনেক লোক এখানে কাজ করছে কেউ বালি বইছে কেউ পাথর বইছে।

এটি একটি নদী এবং এই নদীর উপর দিয়ে একটি ওভার ব্রিজ তৈরি করা আছে এই ওভার ব্রিজ দিয়ে ট্রেন চলাচল করে ।